এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ক্রিয়াকলাপে লাভবান--

করা হয় এটি যন্ত্রপাতির দ্বারা এটি তৈরী করা হয়েছে ও--

লরি দাঁড়ায়ে আছে এবং সেখানে কিছু বিজ্ঞাপন ট্যাক্সি --

নন্দী মেডিকেয়ার এখানে ডাক্তার বাবুরা তাদের চেম্বার বসে। এবং--

এবং সব রকম পরিবেশে বেড়া হয়।

ব্যাবহৃত হয়। গুনের মাধ্যমে তারা ।

একক পেপসি কোকোকোলা এবং কোকোকোলা এবং পাশে প্রকৃতি পরিবেশ।

এবং এবং একধারে ভেঙে গিয়েছে |

কুনো এক মহিলা স্পিচ দিচ্ছে এবং তার পিছনে--

দেখে খুবই আপ্লুত হবে দর্শনাথী রা--

এটি একটি কানাড়া ব্যাঙ্ক যেখানে গ্রাহকরা--